ক্রিয়েটিং ক্লাসেস এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আপনি শিখবেন বাস্তব জগতে ক্লাস জাভাতে ক্লাস জাভা ক্লাস এর গঠন জাভা ক্লাস এর জন্য সিনট্যাক্স এবং জাভা ক্লাস এর একটি সহজ উদাহরণ এই টিউটোরিয়ালের জন্য আমরা উবুন্টু সংস্করণ 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনার এক্লিপসে এ সহজ জাভা প্রোগ্রাম লেখা কম্পাইল করা এবং রান করা সম্পর্কে জানতে হবে
না হলে spoken tutorialঅর্গ তে উপলব্ধ এই টিউটোরিয়ালটি দেখুন
এখন বাস্তব জগতে ক্লাস কি তা দেখা যাক
আমরা এই জগতে যা কিছু দেখতে পারি সবই অবজেক্ট
এবং সকল অবজেক্টকে একটি বিশেষ শ্রেণীতে শ্রেণীকরণ করা যেতে পারে
প্রতিটি শ্রেণীকে একটি ক্লাস বলা হয়
উদাহরণস্বরূপ মানুষ একটি শ্রেণী
আমরা সকলে এই শ্রেণীর ভিন্ন অবজেক্ট
আমাদের সকলের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যেমন চোখ পা হাত ইত্যাদি
যা মানুষ শ্রেণীর জন্য সাধারণ
দেখা হাঁটা খাওয়া ইত্যাদি এই ধরনের আচরণ মানুষ শ্রেণীর কাছে সাধারণ
এখন দেখা যাক জাভাতে ক্লাস কি
ক্লাস একটি প্রতিচিত্র যা থেকে প্রতিটি বস্তু তৈরি করা হয়েছে
জাভা ক্লাস এর স্ট্রাকচার160 একটি ক্লাস ভ্যারিয়েবলস নামক প্রোপারটিসের সমূহ এবং মেথডস নামক বিহেভিয়ার্সের সমূহ সংজ্ঞায়িত করে
এখন প্রকাশ্য ক্লাসের জন্য সিনট্যাক্স দেখি
মডিফায়ার ক্লাস ক্লাসনেম কোঁকড়া বন্ধনীতে ভেরিয়েবল কনস্ট্রাক্টর এবং মেথড ডিক্লেরেশনসহ
আমরা এই সম্পর্কে আসন্ন টিউটোরিয়ালে বিস্তারিত ভাবে শিখব
এখন এক্লিপসে ব্যবহার করে সহজ ক্লাস তৈরী করি
আমি ইতিমধ্যে এক্লিপসে খুলেছি
এখন একটি প্রজেক্ট তৈরী করি
সুতরাং ফাইল এ টিপুন নিউ তে যান এবং জাভা প্রজেক্ট এ টিপুন
নিউ প্রজেক্ট উইজার্ড এ প্রজেক্টের নাম C এবং D বড় হাতের দ্বারা ক্লাসডেমো নামে লিখুন
তারপর ফিনিশ এ টিপুন
আমরা দেখি যে ক্লাসডেমো নামক প্রজেক্ট নির্মিত হয়েছে
আমরা এখন স্টুডেন্ট নামক জাভা ক্লাস তৈরী করব
তাই ক্লাসডেমো তে রাইট ক্লিক করুন নিউ তে যান এবং ক্লাস এ টিপুন
নিউ জাভা ক্লাস উইজার্ড এ নামে হিসাবে স্টুডেন্ট লিখুন
আমরা দেখতে পারি যে এখানে মডিফায়ার হল পাবলিক
এটি প্রদর্শন করে যে এই ক্লাস সর্বত্র সকল ক্লাসের কাছে দৃশ্যমান
যদি ক্লাসে কোনো মডিফায়ার না থাকে যা হল ডিফল্ট এটি শুধুমাত্র নিজস্ব প্যাকেজের মধ্যে দৃশ্যমান হয়
আমরা প্যাকেজ সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালে শিখব
এখানে আমি পাবলিক নির্বাচন করেছি
মেথড স্টাবস এ পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নির্বাচন করুন
তারপর ফিনিশ এ টিপুন
আমরা দেখতে পারি যে স্টুডেন্ট নামক ক্লাস নির্মিত হয়েছে
এখন কমেন্টগুলি মুছে ফেলি
একটি স্টুডেন্ট ক্লাসে নামে রোল নাম্বার মার্কস ইত্যাদি বৈশিষ্ট্য থাকতে পারে
তাই স্টুডেন্ট ক্লাসের মধ্যে রোল নাম্বার এবং নামে নামক দুটি ভ্যারিয়েবল ঘোষিত করি
সুতরাং আমি লিখব ইন্ট রোল আন্ডারস্কোর নাম্বার সেমিকোলন স্ট্রিং নামে সেমিকোলন আমি দুটি ভ্যারিয়েবল ঘোষিত করেছি
এখন একটি ক্লাসে মেথডস ও থাকে
তাই আমি স্টুডেন্টডিটেইল নামক মেথড তৈরী করি
এই মেথড প্রত্যেক শিক্ষার্থীর বিস্তারিত বিবরণ দেবে
তাই আমি লিখি ভয়েড স্টুডেন্টডিটেইল তারপর ওপেন এবং ক্লোস বন্ধনী কোঁকড়া বন্ধনী খুলুন
এখন এই মেথড শিক্ষার্থীর রোল নম্বর এবং নাম দেবে
তাই লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিনহের মধ্যে থে রোল নাম্বার আইএস এটি নাম্বার হিসাবে লিখতে পারি ডবল উদ্ধৃতি চিহ্ন বন্ধ করুন roll number সেমিকোলন
পরের লাইনে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিনহের মধ্যে থে নামে আইএস নামে এবং সেমিকোলন
এখন মেন মেথডে আমরা লিখব সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিনহের মধ্যে ভে হেভ ক্রিয়েটেড a ক্লাস উইথ ত্ব ভ্যারিয়েবলস এন্ড 1 মেথড
এমনিভাবে আমি স্টুডেন্ট ক্লাস তৈরি করেছি
এখন Ctrl এবং S কি একসাথে টিপে ফাইলটি সংরক্ষণ করি
এখন কন্ট্রোল এবং ফ11 কি একসাথে টিপে প্রোগ্রাম শুরু করি
আমরা ভে হেভ ক্রিয়েটেড a ক্লাস উইথ 2 ভ্যারিয়েবলস এন্ড 1 মেথড হিসাবে আউটপুট পাই
যেমনকি আমরা মেন মেথডে লিখেছিলাম
সুতরাং আমরা সফলভাবে একটি ক্লাস তৈরি করেছি
সুতরাং এই টিউটোরিয়ালে আমরা ক্লাস এবং জাভায় ক্লাস কিভাবে তৈরি করে সেই সম্পর্কে শিখেছি
আত্ম মূল্যায়নের জন্য ভ্যারিয়েবল ইএমপি আন্ডারস্কোর নাম্বার এবং ইএমপি আন্ডারস্কোর নামে এর সাথে এমপ্লয়ী নামক ক্লাস তৈরি করুন
এবং প্রিন্টেমপ্লয়ী মেথড যা কর্মচারীর তথ্য প্রদর্শন করে
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতেTo নও মোরে আবাউট থে spoken টিউটোরিয়াল প্রজেক্ট
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন spoken tutorialorgভাট আইএস a spoken টিউটোরিয়াল এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য httpspoken tutorialorgNMEICT Intro আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ